পাহাড়ের গায়ে একটি ঝর্না আসে।

বিল্ডিংটির সামনে একটি গেট আসে।

ঘরটির নীচে টাইলস লাগানো আছে।

বাড়িটার সামনে খুব সুন্দর করে সাজানো আছে।

এখানে একটি বিল্ডিং আছে।

রাস্তার উপরে একটি বাস রাখা আছে।

বিল্ডিংগুলোর আসেপাশে অনেক গাসপালা আচে।